একটা ছোট বাচ্চাকে নাচতে দেখা যাচ্ছে।

উপরে একটা সাদা রঙ্গের জ্বলন্ত ভল লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটা রুম দেখতে পাচ্ছি।

দেওয়ালে একটা সাদা রঙের টেবিল ফ্যান লক্কো করা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলো গাছ রয়েছে।

আমি এখানে একটা রুম দেখতে পাচ্ছি।

নিচে লাল রংগের কার্পেট বিছানো দেখা যাচ্ছে।

আমি এখানে কয়টা বাড়ি দেখতে পাচ্ছি।

একটা মানুষকে বসে থাকতে লক্ষ করা যাচ্ছে।

লাল রঙ্গের তুল লক্ষ্য করা যাচ্ছে।

ওই একটা গডরেস লক্ষ্য করা যাচ্ছে।

সাদা রঙের দুইটা বস্তা দেখা যাচ্ছে।

উপরে কয়েকটা সাদা রঙ্গের জ্বলান্ত ভল রয়েছে।

ওপরে একটা সাদা রঙ্গের জ্বলান্ত ভল রয়েছে।

উপরে আকাশটি সাদা রঙ্গের লক্য করা যাচ্ছে।

আমি এখানে একটা নদী দেখতে পাচ্ছি।